এখানে একটি পার্ক দেখতে পেয়েসি।

অনেকগুলো বালটিতে রাখা আসে।

দুইজন মানুষ দেখতে পেয়েসি একজনে কী গাড়ির কাজ করতেসেন দেখতে পেয়েসি ।

এখানে সোটো একটি হোটেল দেখতে পেয়েসি।

এখানে একটি অনেক বড় একটি নদী দেখতে পেয়েসি।

এখানেও একটি সুট্টো নালা দেখতে পেয়েসি।

এখানে অনেকগুলা গাছ দেখতে পেয়েছি সামনে।

এখানে অনেকগুলাস বক্স দেখতে পেয়েছি।

এখানে একটি দুকান দেখতে পেয়েছি।

সামনে অনেকগুলা গাস দেখতে পেয়েসি।

মাঠের ভিতরে অনেকগুলা মানুষ দেখতে পেয়েসি।

ভিতরে অনেকগুলা সোনা রুপার জিনিস দেখতে পেয়েসি।

সামনে দুইটি বোর্ড দেখতে পেয়েসি।

অনেক পাহাড়ের উপরে থেকে অনেকটি জল পড়তেসে দেখতে পেয়েসি।

এখানে একটি জিম সেন্টার দেখতে পেয়েসি।